আর উপরে উপরে কার কারণ কুটির মতন সুতো গেছে কারেন এর তার আর সাদা আকাশ।

একটি সাইকেলের পেছন চাকা দেখা যাচ্ছে পোস্টার আর গাছপালা ফারনা--